moodle এ enroll students and communicate এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব: course csv file দ্বারা আপলোড করা শিক্ষার্থীদের তালিকাভুক্ত করা
courses a groups বানানো শিক্ষার্থীদের ম্যাসেজ এবং notes পাঠানো
tutorial রেকর্ড করতে ব্যবহার হয়েছে: ubuntu linux os 1604
xampp 5630 এর মাধ্যমে apache mariadb এবং php
moodle 33 এবং firefox web browser
যদিও internet explorer এড়ানো উচিত কারণ এটি কিছু display অসঙ্গতি ঘটায়
tutorial অনুমান করে যে আপনার সাইট প্রশাসক আপনাকে teacher হিসাবে নিবন্ধিত করেছে
এটি অনুমান করে যে আপনি course কিছু course material অনুশীলনী এবং quizzes যোগ করেছেন
না হলে এই website প্রাসঙ্গিক moodle tutorials দেখুন
শুরু করার আগে আপনার moodle site প্রশাসককে moodle site 5 বা 6 জন users জুড়তে বলুন
আপনি পরে আপনার course you নতুন users জুড়বেন তাই নতুন users আপনার moodle site যোগ করা নিশ্চিত করুন
moodle এ শিক্ষক system নতুন users জুড়তে পারবে না
browser যান এবং শিক্ষক হিসাবে আপনার moodle site লগইন করুন
বাম ন্যাভিগেশন মেনুতে calculus course click করুন
উপরের ডানদিকে gear icon click করুন এবং তারপর more এ
আমরা course administration পৃষ্ঠায় রয়েছি
users ট্যাবে click করুন
users বিভাগে enrolled users link click করুন
এই course 2 জন users নথিভুক্ত রয়েছেrebecca raymond এবং priya sinha
rebecca raymond এর শিক্ষকের ভূমিকা এবং priya sinha এর শিক্ষাথীর ভূমিকা রয়েছে
এখন নীচের ডানদিকে enrol users বোতামে click করুন
এই তালিকায় শিক্ষার্থী রয়েছে যা আমি calculus course তালিকাভুক্ত করতে চাই
assign roles dropdown student চয়ন করুন
users এর পাশের enrol বোতামে click করুন যা আপনি নথিভুক্ত করতে then
আমি এখন আমার course কয়েকজন শিক্ষার্থী নথিভুক্ত করব
একবার সম্পন্ন হলে নীচে ডানদিকে finish enrolling users বোতামে click করুন
আমরা পৃষ্ঠার শীর্ষে calculus কোর্সের জন্য নথিভুক্ত ইউসারের সংখ্যা দেখতে পারি
এরপর course কিছু groups বানানো শিখি
এটি group activities এর জন্য শিক্ষার্থী নিয়োগ করতে সহায়তা করবে
আমি 2 টি groups বানাবোexplorers এবং creators
course পৃষ্ঠায় ফিরে যেতে breadcrumb এ calculus এ click করুন
আবার course administrator পৃষ্ঠায় যান
users ট্যাবে groups link click করুন
নীচে scroll করুন এবং create group বোতামে click করুন
group name হিসাবে explorers লিখুন
এখানে অন্য কোনো বাধ্যতামূলক fields নেই
নীচে scroll করুন এবং save changes বোতামে click করুন
লক্ষ্য করুন explorers এখন groups এর তালিকায় বাম পাশে দেখায়
এর পাশে সংখ্যা শূন্য নির্দেশ করে the এখনও সেই গ্রুপে কোন users নেই
তারপর নীচে ডানদিকে add/remove users বোতামে click করুন
আমি শিক্ষার্থীর তালিকা থেকে susmitha এবং sai চয়ন করব
তারপর 2 the কলামের মাঝে add বোতামে click করুন
বাম দিকে group explorers এ users এর তালিকা দেখুন
ডানদিকে এই course নথিভুক্ত অন্যান্য সকল শিক্ষার্থীদের তালিকা দেখুন
এগুলি শিক্ষকের প্রয়োজন অনুসারে এই গ্রুপে যোগ করা যেতে পারে
আমরা তালিকা থেকে users চয়ন করলে 2 the তালিকার মাঝে add এবং remove বোতাম সক্ষম হয়
পৃষ্ঠার নীচের অংশে back to groups বোতামে click করুন
tutorial থামান এবং এই অনুশীলনী করুন নতুন group যোগ করাকে creators বলে
সেই গ্রুপে 2 জন নতুন users বরাদ্দ করুন
এখন আপনি এইরকম screen দেখতে সক্ষম হবেন
লক্ষ্য করুন roles groups এবং enrolment methods কলামের icons রয়েছে
তাদের ফাংশন বুঝতে প্রতিটি আইকনের উপর mouse নিয়ে যান
উল্লেখ্য যে: একজন তালিকাভুক্ত শিক্ষার্থী একাধিক গ্রুপের সাথে সম্পর্কিত হতে পারে
এখন দেখি যে কিভাবে আমরা শিক্ষার্থীদের কাছে ম্যাসেজ পাঠাতে পারি
bar ন্যাভিগেশন bar participants link click করুন
এটি course তাদের নির্ধারিত ভূমিকা সহ সকল নথিভুক্ত ইউসারের তালিকা দেখাবে
ডিফল্টরূপে moodle অংশগ্রহণকারী পৃষ্ঠা শুধুমাত্র 20 জন শিক্ষার্থী দেখায়
20 এর বেশী শিক্ষার্থী থাকলে সকল শিক্ষার্থী দেখতে আপনাকে show all এ click করতে have
ইউসারের তালিকার উপর কিছু filters দেখায় ইউসারের সঠিক set চয়ন করতে তাদের ব্যবহার করুন
current role dropdown আমি student চয়ন করব
এটি শুধুমাত্র সেই ইউসারকে দেখানো তালিকা filter করবে যাদের কাছে শিক্ষার্থীর ভূমিকা রয়েছে
সকল শিক্ষার্থী চয়ন করতে পৃষ্ঠার নীচের অংশে select all বোতামে click করুন
তারপর send a message in with selected users dropdown চয়ন করুন
এটি সকল চয়নিত শিক্ষার্থীদের একটি সাধারণ ম্যাসেজ পাঠাবে
tutorial থামান এবং message body তে দেখানো ম্যাসেজ লিখুন
পাঠানোর আগে ম্যাসেজ preview করতে নীচে preview বোতামে click করুন
প্রয়োজন হলে update বোতামে ক্লিক করে ম্যাসেজ আপডেট করতে পারেন
ম্যাসেজ পাঠাতে send message বোতামে click করুন
participants lists a ফিরে যেতে আপনি একটি নিশ্চিতকরণ ম্যাসেজ এবং link দেখতে পাবেন
back to participants list এ click করুন
with selected users dropdown click করুন notes পাঠানোর বিকল্প লক্ষ্য করুন; উভয় ব্যক্তিগত এবং সাধারণ
যে কোনো 2 জন users চয়ন করুন
with selected users dropdown থেকে add a new note চয়ন করুন
একজন ইউসারের content text এলাকায় আমি দেখানো note লিখব
আরেকটি ইউসারের content text এলাকায় আমি এখানে দেখানো note লিখব
ডান দিকে context dropdown দেখুন
note এর context নির্ধারণ করে the কোন users note দেখতে পারে
একটি personal note শুধুমাত্র একটি শিক্ষক এবং পাঠানো শিক্ষার্থীদের কাছে দৃশ্যমান
একটি course note এই কোর্সের অন্যান্য শিক্ষকদের কাছে দৃশ্যমান হবে
একটি site note সকল courses সকল শিক্ষকের কাছে দৃশ্যমান হবে
অধিকাংশ প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ সংক্রান্ত নিজস্ব নিয়ম রয়েছে
আপনি you নির্দেশিকার উপর ভিত্তি করে context নির্ধারণ করতে পারেন
আমি context হিসাবে course রাখবো
সম্পন্ন হলে save changes বোতাম click করুন
এর সাথে আমরা এই tutorial শেষে এসেছি
এখানে আমরা course শিক্ষার্থীদের তালিকাভুক্ত করা শিখেছি
courses a groups বানানো শিক্ষার্থীদের ম্যাসেজ এবং notes পাঠানো
এখানে একটি অনুশীলনী রয়েছে
বিদ্যমান groups a নতুন শিক্ষার্থী যোগ করুন এবং তাদের স্বাগত ম্যাসেজ পাঠান
বিস্তারিত জানতে tutorial assignment link দেখুন
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়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
এই forum আপনার প্রশ্ন post করুন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
এই script priyanka দ্বারা নির্মিত